কিন্তু হ্যাঁ মানে ওখানে আপনি luxury কিছু পাবেন না মানে আপনি ভালো আহ খাবার দাবার৷ যদি expect করেন বা ভালো polish luxurious hotel যদি expect করেন সেগুলো কিন্তু পাবেন না

সেটাকি পুরো entire lodge আছে আহ Ladakhcity তে একটু আছে Ladakhcity তে আপনি ভালো hotel পাবেন মানে দামি hotel পাবেন সবকিছুই পাবেন but আহ কিন্তু মানে actually city তে তো আপনার সেই beauty থাকে না actually থাকে হচ্ছে outcaste এ সেইটা নিতে গেলে আপনাকে Ladakh অতটা আপনি ওই রকম ভাবে polish জিনিস সব জায়গায় পাবেনা

আর আপনাদের এমনি মানে বন্ধুদের মিলে plan হয়েছিল Ladak যাওয়া হ্যাঁ আমাদের বন্ধুদের মিলেই plan হয়েছিল Ladakh যাওয়ার তবে কিছু কিছু আহ accident share করছি আপনি generally কোথাও পাহাড়ি জায়গায় গেলে খাবার দাবার কি prefer করেন খাবার দাবার খুব light খাওয়া বা

খাবার দাবার light মানে সব সময় travel করার সময় light খাবারই খেতে হয় আচ্ছা না এমনি ধরুন যখন আপনি পাহাড়ি এলাকায় রয়েছেন তখন খাবার দাবার মানে veg non veg বা কিরকম type এর আপনি depend করছে আমি যখন মানে Manali গেছিলাম Simla, Manali ওখানে non veg টা একদমই ভালো না তো ওখানে preferable ছিল veg

কিন্তু এবার আমি যদি North-bengal এর পাহাড়ি এলাকাতে যাই তো তখন সেখানে সবকিছুই available মানে এখানকার resorts আপনি veg ও পাবেন এখানকার resorts এ আপনি non veg ও পাবেন হ্যাঁ depend করছে জায়গা থেকে জায়গা আচ্ছা আর generally আপনি মানে আহ রুটি bread তো এ কম জাতীয় কিছু prefer করে নাকি

আচ্ছা আর breakfast কি আপনি generally hotel এই কোথাও prefer করেন যে hotel hotel এ গেলেন সেই hotel এই সেই hotel এই ভালো prefer করি আমি একটু মানে english breakfast টা খুঁজি প্রথমে মানে যেটা আহ সহজে সব জায়গায় পাওয়া যায় না ধরে নিন sausage বা brad, toast ডিমের omelette এরকম ধরনের জিনিসপত্র আমার কাছে লুচি পরোটা mandatory থাকে না

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তো আহ

আর রুটি রুটি বা অন্য জিনিসও চলছে মানে like noodles এ রকম

dinner এও রুটি মানে আমি ভাতটাতগুলো prefer করি না আচ্ছা আচ্ছা আর মাছ মাংসর ভেতরে

হ্যাঁ যদি কোনও উম এরকম থাকে যে ব্যাপারটা যে মানে ওখানকার কিছু specialty আছে তখন definitely খেতে পছন্দ করি কিন্তু তা ছাড়া মানে chicken টিকেন বা egg এরকম আচ্ছা আচ্ছা আচ্ছা তো না এবারে উম যেটা আপনি বললেন যে north bengal এর খাবার আর হিমা

difference বলতে আমি বললাম না আপনাকে যে আমি যখন shimla গিয়েছিলাম তখন ওখানকার non veg একদমই ভালো না হম হম ওখানে পাওয়া যায়না ভাত না মানে non veg টা পাওয়া যায় না ভালো মানে ওখানে veg আপনি ভাল খাবেন ওখানে পরোটা ফরটা হ্যানত্যান আপনি অনেক পাবেন কিন্তু non veg মাংসটা ওখানে ভাল পাওয়া যায় না

actually Ladakh আপনার exactly same জিনিস যেটা আপনি হিমাচলের কথা বললেন আর কি তো Ladakh একেবারেই পাওয়া যায় না Ladakh town তাও still একটু chicken পাওয়া যায় but সেই chicken টা preferred যে না খাওয়ার জন্য তার কারণটা হচ্ছে যে সেই chicken টা delhi থেকে ওরা নিয়ে আসে এবং সেইটা আ অনেকদিন ধরেই stay করে তো তাই জন্য সেই জিনিসটা উম খাওয়াটা একেবারেই preferred না

আর মাছ তো আপনি ছেড়েই দিন তো Ladakh এ মাছ একেবারে পাওয়া যায় না তার কারণ হচ্ছে ওখানে তো সেরকমভাবে কোনও পুকুর বা কোন ইয়ে নেই আর কি তো ওখানে তো পুরো dry belt

আর ওদের rice টা খুব সুন্দর হয় আর ডাল আর বাঁধাকপি মানে cabbage তো এইগুলোই হচ্ছিল ওখানকার stable খাবার আর পনির পনির টা মোটামুটি পাওয়া যায় আর non veg এর ভেতরে বলতে আপনার ওখানে lamb টা কিছুটা পাওয়া যায় but সেই lamb টা ও আমাদের খুব একটা ভালো লাগবে না আর কি একটু একটু গুমো গন্ধ type এর রয়েছে মানে কারণ মোমো মোমোতেও lamb lamb মোমো আপনি পাবেন তবে সেটা ভালো লাগে না আর কি খুব একটা খেতে

হ্যাঁ, ম্যাগিটা ওখানে খুবই পাওয়া যায় মানে ম্যাগিটা তো India র মানে সব জায়গাতেই কিছু না পান আপনি ম্যাগি টা পাবেন তো সেই জিনিসটা আমরা দেখেছিলাম যে pangonglake এ গিয়েও আপনি ম্যাগিটা সব জায়গাতেই পাবেন আর কি ম্যাগি টা ওখানে আপনার খেতে ভালোও লাগবে কারণ অত ঠান্ডায় গরম গরম ম্যাগি এতো খুবই ভালো লাগে ম্যাগিটা মোটামুটি সব মানুষের প্রিয় right from বাচ্চা হোক বা বুড়ো হোক

তো ম্যাগিটা আপনি ওখানে সব জায়গাতেই পাবেন আর breakfast এ ওখানে generally ইয়ে পাওয়া যায় উম আলুর পরোটা বা এই সব জাতীয় জিনিস গুলো ওখানে পাওয়া যায় আলুর পরোটা টা আপনি বা বিভিন্ন ধরণের পরোটা এইটা সব জায়গাতেই পাবেন সেটা তো as a lunch ও করে নেওয়া যায় মানে not necessary যে আপনাকে breakfast ই খেতে হবে হ্যাঁ

মানে আপনি ওখানে মাথা খুঁড়ে গেলেও মানে কোথাও ভাল restaurant কিছু পাবেন না আর কি একদম raw restaurant আর এবং সেখানে আমরা lunch করেছিলাম এখনও আমার মনে আছে৷ ভাত ডাল আচার পাঁপড় ভাজা এটা ছিলো হচ্ছে lunch তা ছাড়া ওখানে কিছু নেই মানে ঐখানে কিছু হয় না কোন vegetation বলে কিছু হয় না এবং ওটা আপনি পারবেন না ওখানে আর কী পাবেন না তো হ্যাঁ এবারে দু টোই চাইলেই তো আর হবে না আপনি nature কে যদি raw ভাবে nature কে দেখতে চান আর তো কিছু জায়গা তো আপনাকে compromise করতেই হবে আপনি তো জেনেই যাচ্ছেন আর কি ওখানে আসলে আমার husband তো এ রকমই plan করেছিল মানে বন্ধুদের সাথে plan করে Ladakh ঘুরে এসেছে এবার মানুষের একবার ঘুরে হওয়ার পরে তো আরেকবার হওয়াটা ওটা একটা অনেক uncertanity র ব্যাপার হয়ে যায় তো সেইজন্য আমার সেই plan টা আর হয়ে উঠছে না হ্যাঁ actually ব্যাপারটা হচ্ছে যে, যদি কেউ bachelor হয়ে যায় বা শুধু young কি মানে শুধু ছেলেরা যায় young ছেলেরা তারা যেভাবে করতে পারে তো সাথে কেউ যদি কোনও ladies থাকে তো specially Ladakh এর মতো জায়গায় অনেক কিছু হয়তো করা যায় না মানে আমার মনে আছে যে আমরা ওই nubra valley তে যেদিন আমরা গিয়েছিলাম সেদিন কি nubra থেকে আমরা back করেছিলাম যেটা almost মানে ওরাই অবাক হয়েছিল যে তোমরা কী করে এত তাড়াতাড়ি nubra থেকে চলে এলে তোমাদের team কি কোন female কেউ নেই কারণ কারণ একটু hecti হয়ে যায় আর ওখানে weather টাও তো একেবারে dry তো যেটা ওখানে খুব খুব strongly ওরা বলে

যে কানে যদি ঠান্ডা হাওয়াটা লাগে তাহলেই কিন্তু বিপদ মানে তাহলে একটা অদ্ভূত ভাবে মাথা ধরবে অস্বস্তি লাগবে তো সেই problem টা কিন্তু হতে আরম্ভ করবে আর কি hello

আমরা পাঁচ দি পাঁচ দিনের trip করেছিলাম তো আপনি যখন simla manali গিয়েছিলেন তখন weather কেমন পেয়েছিলেন ভালই মানে ঠান্ডা ছিল আর আমরা তো একদম peak ঠান্ডাতেই গিয়েছিলাম তো আমরা ভালই ঠান্ডা পেয়েছি কিন্তু হ্যাঁ but আমরা mainly simla manali টা book করেছিলাম ওই সময় মানে snowfall টা দেখার জন্য কারণ অন্য সময় সব সময় snowfall হয় ওই time এ কিন্তু আমরা

আচ্ছা snowfall টা আপনি পাননি আর কি

আপনি কিরকম সময়ে গিয়েছিলেন আমরা ডিসেম্বরে গিয়েছিলাম

চারিদিকেই snow মানে snow আর আপনি যেখানেই তাকাবেন সাদা আর ওখানে আমরা গাড়ি থেকে নেমে আমরা পাঁচ মিনিটের বেশি বাইরে দাঁড়াতে পারিনি এতটাই ঠান্ডা এবং এতটাই altitude problem হয় altitude sickness হয় আমরা তার বেশি দাঁড়াতে পারিনি তো otherwise যেমন snow কোথাও আমরা ladakhleh city তে পাইনি তো যেটা actually অক্টোবর কিন্তু ওখানে পরে মানে একেবারেই must ওখানে পড়বেই সেটা অনেকটা দেরিতে পড়ে ডিসেম্বরের পরে but Shimla হ্যাঁ Shimla তো কোন সময় আরকি ভরিয়ে দেয় বরফে কোন সময় বরফ থাকে না এখন যেরকম আমরা news এ দেখি মোটামুটি ডিসেম্বর এর starting থেকে snow পড়তে শুরু হয়ে যায় তো আমরা যখন ওই সময়টা book করেছিলাম যে আমরা snow পাবো কিন্তু unfortunately আমরা পাইনি আপনারা কোথাও এরকম জমে আছে snow এরকমও পাননি হ্যাঁ জমাটা তো দেখুন ওটাতো artificial ব্যাপার কিন্তু যেটা naturally আপনি আহ দেখতে পাবেন সেইটা পাইনি

তবে আহ ওখানকার একটা জিনিস আছে সেটা ওখানকারই local লোকেরা বলল সেটা হল কি snowfall হলে মানে দুটোর মধ্যে থেকে either of the one হবে মানে আপনি নয় snowfall হলে আপনি ঘুরতে পারবেন না আপনাকে just snowfall টাই enjoy করতে হবে কারণ ওখানে road সব blocked হয়ে যায় আপনাকে আপনি যে lodge বা hotel book করেছেন আপনাকে সেখানেই থাকতে হবে আপনি কোথাও ঘুরতে পারবেন না just snowfall টা enjoy করে আপনি বাড়ি চলে যাবেন আর যদি আপনি normal time এ গেছেন যেটা আমরা পাইনি তখন আমরা প্রচুর জায়গায় ঘুরেছি প্রচুর জায়গা enjoy করেছি সেরকম কিন্তু snow fall টা যদি পেতে হয় মানে either of the one snowfall দেখতে হলে আপনি কোথাও ঘুরতে পারবেন না আর যেটা আমরা ওখানকার লোকেদের থেকে শুনেছি তো snowfall হলে নাকি রাস্তাঘাট সব বন্ধ হয়ে যায় ওখানে আচ্ছা ওখানে খুব একটা গাড়ি টাড়ি আহ চলে না snowfall হলে আচ্ছা হ্যাঁ ওখানে এটাও আমি শুনেছি তবে Ladakh এ একটা problem আছে যদি আপনি নিজের গাড়ি নিয়ে যান তাহলে Ladakh city তে আপনাকে গাড়ি রেখে তারপরে ওদের গাড়িতে আপনাকে Ladakh ঘুরতে হবে আর কি

আর আহ bike কেও যদি যান ওখান থেকে আপনাকে bike ভাড়া করে ঘুরতে হবে তা আপনি নিজের গাড়ি নিয়ে একটা আলাদা ঘুরতে পারবেন না আচ্ছা তবে আপনাদের মাথায় এটা আসেনি কোনদিন বন্ধুরা যখন গিয়েছিলেন তো আহ গাড়িতে বা এতে যাওয়া যাক কেননা আজকালকার তো সবাই either bike বা গাড়িতে এই plan গুলো করে না আমরা যেখানে গেছিলাম যে সময়টায় গেছিলাম তো specially ওটা হচ্ছে তখন আহ হচ্ছে অক্টোবর মাস আর অক্টোবর মাসে generally যেটা যায় যে manali থেকে লোকে Ladakh এ যায় আর road trip এ কিন্তু সেই সময়টায় আর কি অক্টোবর মাসের it is not possible because অক্টোবর মাসে আপনার আহ তখন বরফ পড়ে যায় তো ওই রাস্তাগুলো accessible হয় না আর কি অক্টোবর মাসে তো তাই জন্য আর কি আমাদের ওটা হয়নিতো আমরা যেটা করেছিলাম যে আমরা আহ Ladakh পৌঁছে গেছিলাম ঠিক আছে Ladakh পৌঁছে গিয়ে আহ তারপরে আমরা ওখানে আহ local ভাবে আমরা আহ গেছিলাম তো সেটাই ছিল হচ্ছে আমাদের আহ trip plan তো otherwise আহ বাকি তো এ রকমই চলছিল তো rest rest rest আহ ছিল আহ এটাই আমাদের মোটামুটি overall আহ plan ছিল আর কি with respect to Ladakh হ্যাঁ মানে Ladakh গেলে general যেটা লোকে prefer করে সেটা হচ্ছে গরমকালে যাওয়া but হ্যাঁ মানে আমরা যে সময় গিয়েছিলাম সেই সময়টা যাওয়ার জন্য আমরা অনেক টাকা discount পেয়েছিলাম যেটা হয়তো অন্য কোনও সময় গেলে আমরা পেতাম না মানে গরমকালে গেলে আমরা পেতাম না anyways smita ঠিক আছে আমাকে একটু হ্যাঁ বেরোতে হবে thank you

okay okay bye কি খবর কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আছি মোটামুটি ভালোই আছি।

এই কাজ করছি এখন। একটু ব্যস্তই আছি। তো জানো তো আগের সপ্তায় ঘুরতে গিয়েছিলাম ভিক্টোরিয়া।

তুমিও গিয়েছিলে নাকি কখনো? আমি গিয়েছিলাম গত বছরে গিয়েছিলাম।

হ্যাঁ আমিও ঘুরে এলাম আমারও খুব সুন্দর লেগেছিলো ওখানে।

আমার তো বাড়ি তোমার বাগনান এ তো বাগনান থেকে আমি first এ হাওড়া গেলাম ওখান থেকে ধর্মতলা বাস পেলাম। ওখান থেকে বাসে হয়ে ধর্মতলা গেলাম আর তুমি? আমার এদিক থেকে তো ট্রেনে করে দমদম পৌঁছালাম। দমদম থেকে মেট্রো করে ময়দান, ময়দান চলে গেছি। ওখান থেকে বেশি একটা দূর না হাঁটা পথে ওই পাঁচ minutes মতো

তাহলে তো ভালোই তারপর তুমি আহ কি কি দেখলে?

পুরোটাই শ্বেত পাথর দিয়ে তৈরী আর কি ইংল্যান্ডের মহারানীর নাম করণে এই স্মৃতিসৌধটা তৈরী করা হয়েছে। আর ওর ভেতরে অনেক সুন্দর সুন্দর পদর্শনী মূলক জাদুঘরের ব্যবস্থা করা আছে আর কি। পুরোটাই একটা সুন্দর পর্যটন কেন্দ্র। হ্যাঁ ঠিকই বলেছো। ভিক্টোরিয়া মেমোরিয়াল আমাদের পশ্চিমবঙ্গের একটা অন্যতম জায়গা। যেখানে সবাই যাওয়াটা পছন্দ করে। তা আর কিছু জানো এর সম্পর্কে নাকি? হ্যাঁ সত্যি কথা বলতে এতো বড়ো স্মৃতিসৌধ সত্যি দেখার মতো এটি নাকি চৌষট্টি একর জমির ওপরে তৈরী। এবার তোমার হচ্ছে ওই রানী ভিক্টোরিয়ার নামে তৈরী হয়েছে। এটি অনেক পুরোনো কেন না আমরা আমাদের জন্মের সময় থেকে শুনে আসছি আমাদের বাবা মায়ের কাছ থেকে গল্প শুনেছি। এটা নাকি একশো বছরেরও ওপর পুরোনো। বাহ তাহলে তো অনেক খবর জানো। আমিও জানি কিছু ওই ওখানে গিয়ে দেখলাম বা ওখানে লেখা রয়েছে অনেক কিছু। তো ওইখান থেকে জানলাম যে ভিক্টোরিয়ার স্মৃতিসৌধের উত্তর দিকে অবস্থিত রয়েছে dancing fountain আবার তারপরে বিস্তিন্ন প্যারেড ময়দান দক্ষিণে

আর রাত্রে তো আমরা সন্ধের দিকে যেতামই গির্জাতে ভালোই লাগতো আবার পাশে রয়েছে বিড়লা তারামণ্ডল, তারামণ্ডলটা খুব সুন্দর ওর timing টা নিশ্চই মনে হয় বারোটা থেকে ওই বিকাল চারটে কি পাঁচটা অবধি হয়। দু একটা show হয় ওর মধ্যে। বিভিন্ন রকম ওই তারাদের পদর্শনী হয়। কি তারা রয়েছে কোথায় কি দেখা যাচ্ছে।

ও race across ময়দান তাহলে তো খুবই ভালো কেন না ওখানে অনেক ঘোড়া দেখতে পাওয়া যাবে। তোমার হচ্ছে race হয় নিশ্চই ওখানে হ্যাঁ প্যারেড যেহেতু হচ্ছে ওই বিভিন্ন ধরণের force parade করছে army রা parade করছে ওখানে দেখা যাচ্ছে সব কিছুই।

আমাদের স্মৃতিসৌধ এর ভবনে উত্তর দক্ষিণ দিকে তোমার দুই দিকে বিশাল বড়ো দরজা আছে। আবার উত্তর দিক থেকে তোমার হচ্ছে এই ভবন পর্যন্ত যাওয়ার রাস্তা দু দিকে দুটো প্রকান্ড জলাধার আছে। অনেক রকম ভালো ভালো ওখানে দর্শন করা যে, যায় এবং খুব ভালো ওখানে জায়গাটা মন জুড়িয়ে যায়।

আর ছবি তোলার জন্য তো সেটা অনেক সুন্দরই জায়গা উম ভেতরে একটা ঝিল রয়েছে প্রচুর গাছ রয়েছে আর অনেকটা বড়ো যেহেতু area ঘুরতে ভালোই লেগেছে আর কি। হ্যাঁ ঠিকই বলেছো। আমি গিয়েছিলাম ওখানে আমার camera নিয়ে গিয়েছিলাম তো phone এর মাধ্যমে কিছু photo তুললাম video করলাম তো সে গুলো স্মৃতি হিসাবে নিয়ে এলাম। খুব ভালো জায়গা ওটা। হ্যাঁ খুব সুন্দর জায়গা আমার জায়গাটা যেহেতু ওই museum টা পুরোটাই শ্বেত পাথর দিয়ে তৈরী। আবার এর পেছনে অনেক বড়ো ইতিহাস রয়েছে যেমন এটা উনিশশো ছয় খ্রিষ্টাব্দে তৈরী হয়েছে। আবার এত আগেই তৈরী হয়েছে সেটা উদ্বোধন করতে লেগেছে উনিশশো একুশ খ্রিস্টাব্দে উনিশশো ছয় সালে এটা কাজ শুরু করেছে উনিশশো একুশ খ্রিস্টাব্দে এটার উদ্বোধন করেছে। আর এর তো দুটো গেট রয়েছে যেমন একটা উত্তরের দিকে একটা দক্ষিণের দিকে উত্তর দিক দিয়ে যেতে হলে ময়দান মেট্রোটাই কাছে হবে। আর দক্ষিণ দিক দিয়ে যেতে গেলে রবীন্দ্র সরোবর মেট্রো কাছে হবে। ও তাহলে তো ভালো কেন না আমি তো বাসে গিয়েছিলাম। তাহলে আমি যদি মেট্রো ধরতাম আমাকে তাহলে সাঁতরাগাছিতে নেমে মেট্রো ধরতে হতো তাহলে আরো তো সামনে হতো।

এই মেট্রো কথাটা অত, অতটা খেয়াল ছিল না ঠিক আছে এর পরে যখন যাবো তোমার মেট্রো যেটা সামনে হবে ওটা দিয়েই তাহলে যাওয়াটা ভালো হবে।

তাও আবার ধর্মতলা থেকে আহ হেঁটে যাওয়া যায় ধর্মতলারও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে bus stand থেকে ওই বেশি একটা দূর লাগে না। stadium এর রাস্তা ধরে হাঁটলে বেশি জোর হলে আহ এই কুড়ি minutes লাগবে হেঁটেই যাওয়া যায় আর google map করে দিলে খুব সুন্দর ভাবেই যাওয়া যাবে। ও ভালো তো আমি তো গিয়েছিলাম আগের বছর তো ওই সময় তোমার entry free

এখনো সেই দামই আছে কিন্তু আবার বিদেশিদের জন্যে একটু পরিমানটা বেশি রয়েছে যেমন ওদের জন্যে পাঁচশো টাকা রয়েছে আরো camera নিয়ে ঢুকতে গেলেও নিশ্চই আলাদা charge করে ওখানে। আর যেহেতু বলছি যে ধর্মতলা থেকে হেঁটে যাওয়া যায়। আর পাশেই stadium রয়েছে stadium এর পাশে আবার অনেক খেলার মাঠ রয়েছে।

হ্যাঁ সেটাও দেখলাম তো তা তুমি কোন সময় গিয়েছিলে আমি তো ভোর বেলা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। ওখানে কিছু খেয়েনিলাম

আমিও আহ সকাল সকাল বেড়িয়েছিলাম তো ওইখানে আহ যেতে তো বেশিক্ষন লাগেনি। আর শুনেছি নাকি ওখানে আহ সকাল বেলা ওই আশ পাশের লোকরা morning work করে। সাড়ে পাঁচটা থেকেই খোলা খুলে যায়। সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা অবধি মনে হয় ওটা খোলা থাকে। ও হ্যাঁ ওটা তোমার হয় তো বাগানটা খোলা থাকে কিন্তু আমি যখন গিয়েছিলাম তখন বলেছিলো যে ভিক্টোরিয়া gallery সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা কিন্তু সোমবার বন্ধ। তো আমি তো গিয়েছিলাম সোমবার আমি তো কিন্তু ওই Gallery টা খুব একটা বেশি দেখতে পেলাম না। বন্ধের সময় জানতাম না যে কোনো সময় বন্ধ থাকে। ওখানে গিয়েই শুনলাম যে সোমবার gallery বন্ধ থাকে। ও আর সোমবারে এখন প্রায়ই সব কিছু বন্ধই থাকে। কলকাতার যা দ দর্শনীয় স্থান রয়েছে সেগুলো প্রায়ই বন্ধ থাকে সোমবারে আরো অন্যান্য দিন সব দিনই খোলা থাকে। আর রোব বারে তো প্ৰচন্ড ভিড় হয়। রোব বারে যেহেতু ফাঁকা দিন রয়েছে ছুটির দিন রয়েছে সবাই ঘুরতে যায় ওখানে। আর যেহেতু ভেতরে ঝিল রয়েছে প্রচুর বড়ো area গাছ রয়েছে। দিনটা পুরোটাই কেটে যায় ওর মধ্যে ঘুরতে ঘুরতে হ্যাঁ ওখানে তো অনেক কিছু দেখারও আছে প্রথমে যখনই উত্তর দিক দিয়ে ঢুকলাম তুমি তো first এই দুটো আহ দরজা থাকে একটা উত্তর দক্ষিণ আমি তো উত্তর দিক দিয়ে গেলাম। তো উত্তর দিক দিয়ে যখনই গেলাম first এই দেখতে পেলাম রানী ভিক্টোরিয়ার কালো পাথরের মূর্তি খুব সুন্দর দেখতে লেগেছিলো ওটা। ওহ দক্ষিণ দিক দিয়ে গেলেও দেখতে পাবে অনেক কিছু রয়েছে। যেমন ইংল্যান্ডের সেই সময়ের রাজা এডওয়ার্ড seven মূর্তি রয়েছে। রানী ভিক্টোরিয়ার মূর্তির পর উনিশশো ছয় সাল এ ইংল্যান্ডের তৎকালীন রাজা জর্জ ফাই ভিক্টোরিয়া হল্ট তৈরী করেছিল কিন্তু এটা। হ্যাঁ সত্যি কথা বলতে ওই ঘোড়ার ওপরে যখন ইংল্যান্ডের সেই সময়ের রাজা আহ এডওয়ার্ড seven ছিল তো ওই সময় ওটা দেখতে খুব সুন্দর লেগেছিলো। ঘোড়ার উপরে বসে আছে খুব সুন্দর মূর্তি ওটা করেছে হ্যাঁ এটা তৈরী করতেও আবার অনেক খরচ হয়েছে যেমন ভারত তো ব্রিটিশ দুজন, দুজনেই মিলে উনিশশো একুশ সালে এক কোটি পাঁচ লাখ টাকা লেগেছিলো এটা তৈরী করতে। এতটাই পরিমান টাকা লেগেছিল। ওহ হ্যাঁ লাগবেই তো কেন না তোমার পুরোটাই তোমার শ্বেত পাথরের তৈরী এতো সুন্দর দেখতে লাগে পুরোটাই পাথর দিয়ে তৈরী। অন্য কিছুই নেই আর আগেকার মানুষদের সত্যি হাতের কাজ খুবই সুন্দর এখনকার মানুষদের কাজ করলে সেটা বেশি দিন টেকে না কিন্তু যেহেতু ব্রিটিশ এবং ভারত দুজনে মিলে করেছে। তো এই কাজ তো খুব সুন্দরই দেখতেও লাগবে। এদের হাতের কাজও ভালো লাগবে।